সেখানে অনেকগুলি লোক বসে বা দাঁড়িয়ে রয়েছেন .

সেখানে একজন ব্যক্তি ল্যাপটপে কাস করছেন।

দোকানটির টেবিলে কয়েকটি মোবাইল রাখা রয়েছে.

একটি পুলিশ স্টেশন দেখা যাচ্ছে।

দিনটি দেখে মনে হচ্ছে পনেরই আগস্ট কিংবা ছাব্বিশে জানুয়ারি হবে.

কারণ ভারতীয় পতাকা উত্তোলন হয়েছে.

এখানে অনেকগুলি জিম করার সামগ্রী রয়েছে।

এটি একটি মন্দিরের মেইন কক্ষ .

যেখানে ঠাকুর রয়েছে সাথে অনেকগুলি দেবদেবীর মূর্তি রয়েছে।

ভিতরে রয়েছে একটি ব্যাডমিন্টন কোর্ট .

তার দুই ডিকে আরও দুটি মূর্তি রয়েছে।

এটি একটি ঝলমলে রোদের দিন দেখে বোঝা যাচ্ছে.

ইস্কুলের পাশে একটি পাতা ঝরা বড় একটি গাছ রয়েছে.

এটি একটি বিল্ডিংয়ের নীচে কার পার্কিংয়ের এরিয়া .

সেখানে একটি চার চাকার কার রয়েছে।

একটি ওষুধের দোকানের ভেতরের অংশ.

ওষ অনেকগুলি ওষুধ রয়েছে ওষুধগুলি আলাদা আলাদা করে ডয়ারের মধ্যে রাখা রয়েছে .

এটিএমটির বাইরে দুজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন।

গেটটি বন্ধ রয়েছে গেটের সামনে একজন ছাত্রী ও দুজন মহিলা রয়েছে.

মন্দিরের সামনের দিকটা ফাঁকা জায়গা রয়েছে.

একটি খুব ভালো করে সাজানো বিছানা রয়েছেন সেখানে সাদা কভার লাগানো দুটি বালিশ ও একটি চাদর রয়েছে.

সেখানে একটি টাটা সুমো গাড়ি রয়েছে .

পিছনে অনেকগুলি নারকেল গাছ দেখা যাচ্ছে.

একজন মাঝি নৌকা নিয়ে নদীর সাইডে রয়েছেন সেখানে দুজন ব্যক্তি ফটো তুলতেছেন.

দোকানটির মধ্যে একটি এসস্ট্যান্ড ফ্যান রয়েছে সেটি চালু রয়েছে.

এখানে কোনো ধর্মীয় পুজো হয়েছে।

একটি রেস্টুরেন্টের ভেতরে একজন ছেলে ও একজন মেয়ে তারা সেলফি তুলতেছে .

একটি ফাঁকা রাস্তা দূরে একটি গাড়ি দেখা যাচ্ছে.

পাশে একটি ডাস্টবিন রয়েছে.

ক্ষেতের মধ্যে কিছু গাস রয়েছে.

সাইড দিয়ে রাস্তা চলে গেসছে ।

এটি একটি রেলওয়ে প্লাটফর্ম অন্য একটি প্লাটফর্মে একটি ট্রেন দাঁড়িয়ে আছে.

কিছু মানুষ তারা বসে দেখছেন।

একটি আলমারি রয়েছে আলমারিটি বন্ধ অবস্থায় রয়েছে.

নদীটিতে প্রচুর পরিমাণে পাথর রয়েছে .

এখানে চরকার থিম রয়েছে .]